লোক একটা লোক নীল রঙের জামা পরে দাঁড়িয়ে চিপস কিনছে একজন সাদা জামা পরে চিপস কিনছে।

ঝিল এটা ঘন বনো বন জঙ্গল সামনে একটা ঝিল আছে ঝিলের উপর দেয়া একটা কাঠের রাস্তা আছে।

ইটা একটা বাস স্ট্যান্ড | বাস স্ট্যান্ড -এ অনেক গুলো গাড়ি দাঁড়িয়ে আছে | সামনে লোকজন সাইকেল নিয়ে যাতায়াত করছে | উল্টো দিকে একটা দো দোকান আছে | ওখানে লোকে বসে আছে খাবার কিনছে | তারপরে পেচ পেছনে সামনে একটা ল্যাম্প পোস্ট আছে |

ইটা একটা তাঁতের কারখানা দুজন লোক বসে কাজ করছে তাঁতের কাজ করছে। তাঁতের মেশিন দেখতে পাওয়া যাচ্ছে পাশে কাপড় বুনে রাখা আছে। আ মেশিন বেশ সুন্দর। সুতো গুলো ঝুলছে । তারপর থান গুলো দেখা যাচ্ছে।

এখানে একটা নাচ হচ্ছে ভারত নাট্যম নাচ। লাল নীল হলুদ সাবুজ শাড়ি পরে নাচ করছে ।

রং-ং উ সুন্দর রং দেখা যাচ্ছে ।

বাবা কালা রঙের টুপি পরে আছে।

আ মসজিদ সব না নামাজ পড়তে এসেছে।

লো-ক দাঁড়িয়ে আছে একটা লোক ফোন নিয়ে কথা বল বলছে।